রাস্তার সামনে একটা এক্সেস ব্যাঙ্ক আমি দেখতে পাচ্ছি।

তারপরে ওটা তো উমঃ উমঃ একটা--

সে নদীর ওপরে একটা সবুজ রং এর --

ওছে সাজান রয়েছে ডেকোরেশন করা।

পার্ক -এর ভিতরে অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে সবুজ সবুজ গাছে ঘেরা।

অনেক মাছের মাছ কাঁটা দেখতে পাচ্ছি।

এখানে একটা সাদা বালতি রয়েছে সে বালতিতে জল আছে।

রাস্তা রাস্তার মধ্যে অনেক লোন জনবহন --

দুটো ছেলে আছে একটা ছেলের মা পিঠে ব্যাগ রয়েছে।

মাঠটা খুব সুন্দর ঘা --

জেলা খাদ্য ভবনের কালারটা হচ্ছে সাদা।

একটা লাল কালার -এর কার্পেট পাতা আছে দুটো লোক এখানে বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে |

পোস্ট অফিস - এর ভেতর টা অ-নে-ক কাগজ রয়েছে |

দেখতে পাওয়া যাচ্ছে কাগজ বই প --

একটা ডেকোরেশন করার জন্য সবুজ একটা দেখতে পা--

এবং একটা সোফা রয়েছে একটা টেবিল রয়ে--

এখানে অ-নে-ক রকমের ফুল দেখতে পারছি আমি |

এবং এখানে দুটো লোক --